হ্যাঁ জ্ঞান টা বাড়বে সবসময়।

সেটাই আছে তাই জন্য বলছিলাম কি না ঠিকই আছে সবকিছু ভালোই চলছে। কিন্তু এই আছে কি আই সি আই সি আই ব্যাঙ্কে রেখে আমি নিজের time টাও waste করছি।

হম আর এমনি জানোতো অনেক মানে টাকার cashier হওয়া অনেক tension এর ব্যাপার আছে। কেন কি? হম হম বলতো অনেক গুলো problem আছে ওইখানে।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

কেমন নোংরা ফোঙরা টাকাগুলো এমনি এমনি হম কোথায় থেকে রাখে। সেটাই এবার যদি ওদের টাকাগুলো আসে, তাহলে ভাবো কত নোংরা থাকে কত dust থাকে। আর সব থেকে বাজে জিনিস আছে টাকা।

যে হতো এত নোংরা থাকে এত dust থাকে না? যে তুমি নিঃস্বাস নিতে পারবে না। আর ভোরবেলা যখন আমরা counting করি তো টাকা গুলো কে। হ্যাঁ আমরা যখন counting করি ধরে নাও দুটো mask পরে counting করতে হয়। এত ধুলো থাকে টাকাতে।

এত্ত ধুলো তাই জন্য টাকা থেকে আমি পালাই এবার। এমনি আমাদের কাছে কম টাকা থাকে একশো দুশো piece থাকে তাহলে কোনো অসুবিধা নেই। হম এইখানেতো

ধরে নাও আট trunk যদি টাকা আসলো মানে ধরে নাও ওইটা তে minimum না হলেও দশহাজার piece টাকা হবে। নোট আচ্ছা ওইটাকে counting করা মানে ভাবছো? কত ধুলোর ব্যাপার আছে? হ্যাঁ যেহেতু হ্যাঁ security purpose তোমাকে একদম room টা বন্ধ করে কাজ করতে হবে CCTV camera. তাহলে একদম বন্ধ room এ ওইরকম টাকা করলে হম এটা সমস্যার ব্যাপার হয়ে যাচ্ছে তাই না? সমস্যা মানে কি একদম যা তা অবস্থা নিঃস্বাস নিতে problem হয়ে যাবে। হম হম এইসব একদম ব্যাপার আছে। এইতো ব্যাপার এইটাই আছে। তাই জন্য হ্যাঁ কিছু করার নেই কাজই আছে করতেই হবে। হ্যাঁ হ্যাঁ এটা থেকে সবকিছু হ্যাঁ চলছে। তাই তাই জন্য ঠিকই আছে মানে complain করবো না কিন্তু বেশি expectation করাও ভালো নয়।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

ঠিকই আছে কিছু দিন চালাচ্ছি তারপরে ছেড়ে দেব। এই job পেতে অসুবিধা হয়নি। সুযোগ একটা এসেছিলো মানে আমি এটাতে approve করেছিলাম হম ওইখান থেকেই এসেছিলো কি আই সি আই সি আই ব্যাঙ্কের executive এর job এসেছে।

যাহ বাবা তিরিশ জন ছিল পঁচিশ জন select হয়ে গেছে। একদম। মানে সেখান দিয়ে একটা ব্যাপার এটা ছিল একটা মানে কেউ বুঝতে পারবে যে এটা ঘাপলা আছে। হ্যাঁ এটাই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

আর সবাই ভালো বাড়িতে সবাই ঠিক আছে তো? হ্যাঁ বাড়িতে সবকিছু ঠিকই আছে। এই বাবা এখন retirement হয়েছে job থেকে। আর আমি এখন job এর জন্য তৈরি করছি ধরে নাও। একজন নাবছে একজন উঠছে এরকমই ব্যাপার চলছে। হম হম তোমার কেমন আছে সবকিছু?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

যদি কিছু পাই তাহলে বলবো।

অফিসে যাবার পথে মৃত্যুঞ্জয় প্রায় মৃত্যু দেখে~ দেখ~ দেখল। অনাহারে মৃত্যু একদিন শুরু শোনে আর পরে এসেছিল ফুটপাতে মৃত্যুর কথা আজ চোখে পড়লো প্রথম। ফুটপাতে হাঁটা আর বেশি প্রয়োজন হয় না। নইলে ধর্ষণটা অনেক আগেই ঘটে কিন্তু স~ সন্দেহ নেই বাড়ি থেকে বেরিয়ে দু পা হেঁটেই সে ট্রামে উঠে নামে গিয়ে প্রায় অফিসের দরজায় বাড়িটাও তার শহরে এমন এক অঞ্চলে সে যে সে পাহাড় ফুটপাত বেশি নেই। লোকের লোকের মরতেও যা~ যায় না। বেশি চাকর ও ছোট ভাই তার বাজারও কেনাকাটা করে কয়েক মিনিট মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল। মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের শরীরে তার প্রতিক্রিয়া হয়।

তোকে সে যখন ধপ করে চেয়ারে বসে পড়ল তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে। একটু বসে তার উঠে গেল কল ঘরে। দরজা বন্ধ করে দা~ দাঁড়িয়ে থেকে পেট ভরে জল কিছু খেয়ে এসেছিল ভাজা ডাল তরকারি, মাছ, দই আর ভাত প্রায় সব বমি করে উগলে দেয়। পাশের কুটির থেকে নিখিল যখন খবর নিতে এল কল ঘর থেকে ফিরে মৃত্যুঞ্জয় কাঁচের গ্লাসে জল পান করেছেন গ্লাসটা খালি করে নামিয়ে রেখে সে শূন্যদৃষ্টিতে দেওয়ালের দিকে তাকিয়ে রইল। অফিস~ অফিসে সে আর নিখিল প্রায় সমপ্রদস্থ দুজনের সম~ সমান একটা বা~ বালতির দায়িত্বের জন্য মৃত্যুঞ্জয় পশ্চাত টাকা বেশি প্রায় নিখিল রোগা, তীক্ষ্ণবুদ্ধি এবং তো অলস প্রকৃতির লোক। মৃত্যুঞ্জয় দু'বছর আগে বিয়ে করে আট বছরে সে মোটে দুটি সন্তানের পিতা হয়েছে। সংসারে তার নাকি মন~ মন নেই। অবশ্যই জীবনটা সে দুই বই পড়ে আর একটা চিন্তা জগত~ চিন্তা জগত গায়ে তুলে কাটিয়ে দি~ দিতে চায়। অন্য সরকারের মতো মৃত্যুঞ্জয়কে সেও খুব পছন্দ করে হয়তো মিথ~ মৃদু একটু অহং অহঙ্গের সঙ্গে ভালোবাসে। মৃত্যুঞ্জয় শুধু নিহিত শা~ শান্তি

পচা ঐ দেহ আদর্শবাদের কল্পনা তাপস বলে মৃত্যুঞ্জয় দুর্বল চিত্র ভাব~

খেপিয়ে তুলেছিল তার মনে পুঞ্জ পুঞ্জ অন্ধকার বেরিয়ে এসে তার অবজ্ঞায়ে করে দিল। কিন্তু মৃত্যুঞ্জয়ের মানসিক মানসিক ক্রিয়ার প্রতিক্রিয়া স্রোত উম মুক্তির নয় শাস্তি একটা অসৎ আছে তার মধ্যেও।

অংশ নিখিল পর্যন্ত তার মাঝে মাঝে কাবু হয়ে যায় মৃত্যুঞ্জয়ের কাজ কাছে মৃদু এরশাদ সঙ্গে সে তখন ভাবে যে নিখিল না হয়ে মৃত্যুঞ্জয় হলে মন্দ ছিল না মৃত্যুঞ্জয় রকম দেখল নিখিল

আটকানো মৌমাছির মত সে মাথা খুঁজলে সে উৎস সমস্যার অকারণ অর্থহীন আলোচিত কাটিন্ন কি হলো সে তোমার নিখিল আহ সন্ত বর্ণের প্রশ্ন করল মনে গেলে না মরে গেলে না খেলে মরে গেল

আরো কয়েকটা প্রশ্ন করে উম নিখিলের মনে হলে মৃত্যুঞ্জয়ের ভিতরটা সে পরিষ্কার দেখতে পাচ্ছে ফুটপাতে অনহারে

পাহাড় প্রমাণ মাল-মশলা ঢোকাবার চেষ্টা করেছে তার ক্ষুদ্র ধারণা শক্তির আহ থলি থেকে ফুটপাতের ওই দৃশ্যটা ক্ষুধা অথবা মৃত্যুর রূপ না খেয়ে মরা কি ও কেমন কতটা কষ্ট হয় না খেয়ে খেয়ে। মরতে কি রকম কষ্ট ক্ষুধার যত যত না বেশি না মৃত্যু যন্ত্রণা বেশি ভয়ঙ্কর অথচ নিখিল প্রশ্ন করল, সে যাবার পলর জন্য অন্য কথা ভাবছি আমি বেঁচে থাকতে যে লোকটা না খেয়ে মরে গেল এ এ অপরাধের প্রায়শ্চিত্ত কি? জেনেশুনেও এক culture বেলা করে দেখছি পেট ভরে যথেষ্ট refill work হচ্ছে নাG লোকের অভাবে লোকের অভাবে আরো এদিকে ভেবে না~ ভেবে পাইনা কি করে সময়টা ‍ঠিক সধিক আমাকে মৃত্যুঞ্জয়ের চোখে ছলছল করে দেখে নিখিল চুপ করে থাকে। দরকার চেয়ে দরকার চেয়ে চেহারা কিছুই নেই এই জগতে নিখিল নিখিলের মনটাও খারাপ মনটাও খারাপ অনেক খারাপ। দেশের সমস্ত দরদ পুঞ্জিভূত হয়ে ঢালুকে ও আগুন কীভাবে না ক্ষুধার অন্নের বদলে পরম নিষিদ্ধে পরিণত হয়ে যাবে। ভিক্ষা ভিক্ষা দেওয়ার মতো আহ ভিক্ষা দেওয়ার মতো অবস্থা ভাবি পাপ যদি আজও পূর্ণ হয় হয়ে থাকে জীবনধারণার অন্য মানুষের তাবে জন্ম জন্মাবে কীসে রং বাস্তব নিয়মকে উল্টে মধুর অদ্ধানিত~ নিতি। করা যার কিন্তু সেটা হয় নিয়ম চিতার নিয়ম চিতার আগুনে যত কটি মরাই এই পর্যন্ত পোড়ানো হয়ে থাকে পৃথিবী সমস্ত অসংখ্য মানুষের মানুষগুলিকে চিতায় তুলে দিলে আগুন তাদেরও পুড়িয়ে ছাই করে দেবে বিক্ষুব্ধ

ভালোভাবে সংসদ গতির ব্যবস্থা করে ঘটা~ ঘটা করে মৃধদেহ~ মৃতদেহ স্বর্গ পাঠানো হয়নি বলে এক স্থানে~ এক স্থানে তীক্ষ্ণধার~ তীক্ষ্ণধার হয় হতাশ করা সমস্ত হয় না একপাড়েই~ একপাড়েই মরেই তারেক এল নিখিলকে পরি মাসে পরি~ প্রতি মাসে তিন জায়গায় কিছু কিছু টাকা পাঠানো হয় মনির ওরডারের ফরম পানিতে কমল ধরে~ ধরে সে ভেবে ঠিক করবার চেষ্টা করে সাহায্য এবার পৌঁছে টাকা করে কমিয়ে দেবে কিনা মৃত্যুঞ্জয় ঘরে এসে বসলো সেই দিনের পর থেকে মৃত্যুঞ্জয় মুখ ভীষণ্ণ গম্ভীর হয়ে আছে নিখিলের সঙ্গে বেশি কথা বলেনি একটা কাজ করে দিতে পারে ভাই দিতে হবে ভাই। মৃত্যুঞ্জয় এক~ একতারা নোট নিখিলকে~ নিখিলের সামনে রাখলো। টাকাটা কোনো refill fund এ দিতে আসতে হবে। আমি কেন আমি পারবো না। নিখিল ধীরে ধীরে টাকাটা গুনল। সমস্ত mind টা হ্যাঁ বাড়িতে বাড়িতে তার নজর লোক মাইনে টাকা মাস চলে মাস চলে না প্রতি মাসে ধার করছি তা হোক আমার কিছু একটা করতে হবে ভাই। রাতে ঘুম হয় না খেতে বসলে খেতে পারি না এ~ এক বেলা খাওয়ার চেয়ে দিয়েছি আমার আর ধুনুর মা আর এক বেলায় ভাত বিলিয়ে দিত। বিলিয়ে দিই, নিখিল এক দৃষ্টিতে তা~ তাকিয়ে থাকে জ্বর হয়ে যেমন ঝড়ো হয়ে যেমন দেখার মৃত্যুঞ্জয়ের গোলগাল মুখখানা তেমনি ঘম ঘম করছে। ভিতরে সে পুরছে সন~ সন্দেহ নেই তুমি মা টা স্বাস্থ্য একবেলা খেয়ে দিন পাড়ানো কুড়ি~ কুড়িয়ে টিকতে পারবে মন্তব্য শুনে মৃত্যুঞ্জয় ঝাঁঝিতে উঠল ঝাঁঝিতে উঠল। আমি কি করবো কত বলেছি কত বুঝিয়েছি কথা শুনবে না।

নিখিল ভাব~ ভাবছে ব~ বন্ধুকে বুঝিয়ে বলব। এসব দেশের লোক~ লোককে বেঁচে বিছানো যাবার না সে অন্য পাওয়ার কাছে কাছে সে অন্যত্র পেতে যাব~ যাবে কারো না কারো সে refill চলছে তা শুধু একজনের বদলে আরেকজনকে খাওয়ানোর এতে শুধু~ এতে শুধু তাড়ালে যারা মরছে তাদের মরতে দিয়ে চোখের সামনে যারা মরছে তাদের কয়েকজনের বাঁচানোর চেষ্টা করার আহ শান~ শান্ত্বনা কিন্তু এসব কোন কোন কথাই সে বলবে বলতে পারল না। গলায় গলায় আটকে গেল সে শুধু বলল, ভুড়ি ভোজটা অন্যায় কিন্তু না খেয়ে মরাটা উচিত নয়। ভাই আমি চেটে চেটে যতদূর যতদূর সম্ভব খাবার কমিয়েছি কমিয়েছে বেঁচে থাকতে যতটুকু দরকার খাই এবং দেশের সমস্ত লোক মরে গেলেও যদি যেইটুকু সংগ্রহ করায় ক্ষমতা আমার থাকে কাউকে না দিয়ে নিজের আমি তা খাবো, দিকে থেকে বুলে না সমাজ ধর্মের দিক থেকে বিচার করলেন দশজনকে খুব করাচ্ছে। নিজেকে না খাইয়ে মারা বড় পাপ। ওটা পাশবিক স্বাস্থ্যপরতা কিন্তু যারা না খেয়ে মরছে তাদের যদি এই স্বাস্থ্যপরতা থাকতো এক কাপ খাদ্য অখাদ্য গ্রহণের গ্রহণের দেখাও বদলে তাদের যদি স্বাস্থ্যকর করে তোলা হত অন্ন থাকতে বাং~ বাংলায় না খেয়ে~ না খেয়ে কেউ মরতো না তা সে অন্য হাজার মাইলের দূরে থাক~ থাক আর একত্রিশটা~একত্রিশটা তালা লাগানোর দোকানেই থাকে~ দোকা~ দোকানেই থাকে। তুই~ তুই পাগল নিখিল বড~ বড্ড পাগল হয়ে মৃত্যুঞ্জয় উঠে গেল তারপর তিনদিন কমে যেন~ তিন দিন কমে যেন সে যেতে লাগলো মৃত্যুঞ্জয় যদি করে অফিসের দেরি করে অফিসে আসেন~ ওদের অফিসে আস~ কাজে ভুল করে চুপ করে বসে ভাবে এক সময় বেরিয়েছি যাই এক সময় বেরিয়ে যাই বাড়িতে~ বাড়িতে তাকে পাওয়া যায় না শহরে যদি উম অন্তহিত ফুটপাতে ধরে~ ফুটপাত ধরে সে ঘুরে ঘুরে বেড়ায় ডাক্তার বিনিয়ে ধরে~ ডাক্তার বিনিয়ে ধরে গাছের নিচে খেলা রাতে ফুটপাতে যাওয়ার পথে থাকে অনেক রাত্রে দোকান বন্ধ হলে যারা ঘু হাম~ হামাগুড়ি দিতে~ হামাগুড়ি দিয়ে সামনে রুয়াককে উঠে~ রুয়াককে উঠে একটু ভালো আশ্রয় খুঁজে~ খুঁজে ভোর চারটে থেকে যারা~ চারটে থেকে যারা লাইন দিয়ে বসে দাঁড়িয়ে~ দাঁড়িয়ে মৃত্যুঞ্জয় তাদের লক্ষ্য করে পাহাড় পাহাড়~ পাহাড় পাহাড়~পাহাড় হম লঙ্কা লঙ্গরখানা~ লঙ্গরখানা খুঁজে বার করে~ খুঁজে বার করে অন্য প্রা~ প্রার্থীর ভিড় দেখে প্রথম প্রথম সে সবই নরনারীর যত~যতজনের~ যত ন জনের সঙ্গে সমস্ত আলাপ করে~ সমস্ত আলাপ করে এখ~ এখন সেটা বন্ধ করে দিয়েছে। সকলে এক কথাই বলতে ভাষা ও বলার ভঙ্গি পর্যন্ত তাদের এক ধাঁচে নেশার অন্য ধাঁচের মানুষের প্যান্ট প্যান্ট~ প্যান্ট এর মতো ঝি~ ঝিমানো ছুড়ে সে এক ভাগ্যের কথা দুঃখের কাহিনী কারো বুকে ঋষিতে নেই কারো মনে~ কারো মনে প্র~ প্রতিবাদ নেই ক~ কোথা থেকে কিভাবে কেমন কুরে সব উল্টোপাল্টা হয়ে গেল তারা জেনেছিল বুঝিনি কিন্তু মেনে নিয়েছে মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় তনুর মা বিছানা নিচেই বিছানায় পড়ে থেকে সে বাড়ির ছেলে বড় যে ছেলে বড় সকলকে তাগিদ দি~তাগিদ দিয়ে দিয়ে দিয়ে স্বামীর খোঁজে তার তার বার বাইরে পাঠিয়ে দেয় কিন্তু এই বিরাট শহরে কোথায় আগুন্তক মানুষকে কোন জঙ্গলের মধ্যে থাকে তারা খুঁজে বার করবে? কিছুক্ষণ বাইরে কাটিয়ে তার ফিরে আসতে তনুর মা মিথ্যা করে বলে যে মৃত্যুঞ্জয় আসছে খানিক পরেই আসতে খবর দিয়ে বাড়ির সক~ সকলের উল~ উঠে সকলে উঠে গম্ভীর কেউ কাঁদ~ কাঁদ মুখে থেকে বসে থাকে ছেলেমেয়েগুলি অনেক ছেলেমেয়েগুলি অনুমা অননাদরে অবহেলার ক্ষুধার জ্বালায় অব~ অবহেলায় চেচিয়ে কেঁদে নিখিলকে বারবার আসতে হলো। তনুর মা তাকে তাকে সকালে~ সকালে অনুরোধ জানায় সে যেন~ সে যেন একটার মধ্যে নজর রাখে মৃত্যুঞ্জয়ের দিকে একটু যেন সে সঙ্গে থাক~ থাকে তার নিখিল বলে~ নিখিল বলে আপনি যদি সুস্থ থাকে~ সুস্থ হয়ে ওঠে ঘুরতে ঘরের দিকে তাকান তাহলে যতক্ষণ পালিয়ে সঙ্গে থাকব নইলে নয় তনুর মা বলে উঠল~ তনুর মা বলে উঠল পারলে আমি কোনো ওর কোনো আমিও সঙ্গে ঘুরতাম ঠাক~ ঠাকুর ঠাকুরপো ঘুরতে নিশ্চয়ই ওর সঙ্গে থেকে থেকে আমিও অনেকটা ওর মতো হয়ে গেছি উনি পাগল হলে~ পাগল হলে যাচ্ছে~ পাগল হয়ে যাচ্ছেন আমারও মনে হচ্ছে যেন পাগল হয়ে যাব। ছেলেমেয়েগুলোর জন্য সত্যি আমার ভাবনা হয় না কেবলই মন~ মনে পড়ল ফুটপাতের ওই লোকগুলির কথা আমাকে দু-তিনদিন সঙ্গে নিয়ে গিয়েছিলেন অনেকক্ষণ চুপ করে থেকে তনুর মা আমার আবার বলে আচ্ছা কিছুই কি আর যায় না এই ভাবনাতে ওর মাথাটা খারাপ হয়ে যাচ্ছে কেমন একটা ধারণা জন্মচ্ছে~ জন্মচ্ছে যথাশর্ত~ যথাশর্ত দান করেও কিছু ভালো করতে পারবেন না দারুন একটা হতাশা জেগেছে ওর মনে এ~ একবারে উম মরতে মরতে যাচ্ছেন। দিনকে দিন নিখিলের স~ নিখিলের শুনে আর তার মুখ কালি হয়ে যায়। মৃত্যুঞ্জয় অফিস যা~ অফিস যায় না। নিখিল চেষ্টা করে তার কিছুই ব্যবস্থা~ কিছুই ব্যবস্থা করিয়ে দিল দিয়েছে অফিসের একটি পর সে মৃত্যুঞ্জয়ের কাছ যাওয়ার মৃত্যুঞ্জয় ঘোরাফেরার স্থানগুলি~ স্থানগুলির এমন অনেকটা নির্দিষ্ট হয়ে গেছে ঘণ্টার পর ঘণ্টা সেও মৃত্যুঞ্জয়ের সঙ্গে কাটিয়ে দেয়। ঘুরিয়ে ফিরিয়ে নানাভাবে তাকে উল্টোপাল্টা শোনায়। নিজের আবে কার উম যথেষ্ঠগুলি নিজের খন্ড খন্ড করে দেয়। মৃত্যুঞ্জয় শুনে কিন্তু তার চোখ দেখেও টের পাওয়া যায় সে কথাটা মানে সে আর বুঝতে পারছে না আর অভিজ্ঞতার কাছে কথা মাপ মার পাঁচ অর্থহীন মাপ মার পাঁচ অর্থহীন হয়ে গেছে ক্রমে ক্রমে নিখিলকে হাল ছেড়ে দিতে হয়। তারপর মৃত্যুঞ্জয় গা থেকে ধুলিমুনিত সিং চামা অদৃশ্য থেকে যা পরণের ধুলি বদলে আসছে ছেড়া ন্যাকড়া গায়ে তার মাটির মাটির জমা মাটি জমা হয়ে দৃশ্যমান হয়ে উঠে। দাড়িতে মুখ~ মুখ ঢেকে যায় দাড়িতে মুখ ঢেকে যায় ছোট ছোট একটি মগ হাতে হাতে আরো দশজনের দশজনের দশজনের সঙ্গে সে পড়ে থাকে ফুটপাতে আর কাড়াকাড়ি মারামারি করে খিচুড়ি খাই বলে গা থেকে একই একই খেতে পাইনে বাবা আমার খেতে দাও আর কোনো যদি আর কোনো যদি ময়লা লুঙ্গিটা অত্যন্তই ছোট ছোট চেহারাটা বুনু বুনু কিছু

এই সংসার সবকিছুই চলে বড় পিসির নিয়মে। বড় পিসিমা~ বড় পিসিমা বড় বউয়ের পিসি শাশুড়ি হন খুবই অদ্ভুত অদ্ভুত কথা, তার বিয়ে হয়নি। সবাই~ সবাই বলে~ সবাই বলে সংসার ঠেল~ সংসার ঠেলবার কারণ অমন বড়লোক কয়েক আরো মায়ের~ মায়ের বিয়ের হয়নি তখনো বউ মানে গেলে বড় কর্তা সংসার নিয়ে নাটা জামল~ জামটা হচ্ছি বড়~ বড় বড় বাড়ির লোকেরা বলে ওর বিয়েঠাক ঠাকুরের সঙ্গে উনি হলেন দেবতার

ত্রিলোচন~ ত্রিলোচন উমাপতি উমাপতি এমন বহু নামে সিবিকের কিছু লিখেছিলেন। সদৃশ্য ~ সদৃশ্য লোক ছিলেন তার জন্য তার জন্য এরা করে আসেছ। বড় পিসিমা বলছি কথায় বলে কালি-কলম ম~ মানে লিখে তিন জন বলে সবাই বলে লিখে তিন জন। কিন্তু কলম কোথায়? আমি যেখানে কা~ আমি যেখানে কাজ করছি সেইখানে তো আমি দেখছি সবই লিখা-লিখা, লিখা-লেখির office সবাই এখানেই লেখক কিন্তু আমি ছাড়া কারোর হাতেই কোন কলম নেই। সকলের সামনে চৌক আয়নার মত একটা কাচের screen বা পর্দা আর তার নিচে typewriter এর মত একটি keyboard প্রতিটি বোতামে ছাপা আহ আর হয়েছে একটি করে হরফ। লেখকরা অনবরত তাতে লিখেই চলেছে। মাঝেমাঝে লেখা থামিয়ে তাকাচ্ছেন সেই পর্দার দিকে যা ইতিমধ্যে লেখা যা ইতিমধ্যে লেখা হয়েছে তা ফুটে উঠছে পর্দায়, আমি যা লিখি ওরা ভালোবাসে। আমার লেখকের ওইভাবে ছাপার জইন্যে~ ছাপার জন্য তৈরী করে দেন। একদিন যদি কোন কারণে কলম নিয়ে যেতে ভুলে গেছিলাম। ত~ ত~ তারলেই বিপদ হয়ে গেলো কলম কারো সং~ কলম কারোর সঙ্গেই কলম নেই। যদি বা কারো কাছে পড়াশুনো আহ ঢোকায় একখানা যেটো আহ জোটে তাও নয়। পরে তা সেইটা দিয়ে লিখে আমার শান্তি নেই। দায়সারা ভাবে কোনমতে সেদিনকার মতো কাজ- সারতে হলো আমাকে। অথচ আমাদের office এ সবাই বলেন লেখালেখির office লেখকের কারখানা বাংলায় একটা কথা চালু

পঞ্চাশ-ষাট বছর আগে~ আমার~ আমার মতো যা~ যারা বাংলায় আজো পড়া~ অজোপাড়া গাঁয়ে জন্মেছেন তারা হয়ত বুঝবেন। কলমের সঙ্গে আমাদের কি সম্পর্ক আমরা কলম তৈরী করতাম উম করতাম নিজেরাই। বাঁশের কঞ্চি কেটে মুশকিল হত কলমের মুখটা চিড়ে দেওয়ার সময়। এই বড়োরা শিখিয়ে দিতো কলম শুধু সূচালু হলেই চলবে না কালি যাতে একসঙ্গে গড়িয়ে না পড়ে তার জন্যে মুখটা চিরে দেওয়া চাই। তবে কালি পড়বে ধীরে ধীরে চুইয়ে চুইয়ে ওথায় পড়বে না লেখার পাথ দিয়ে। লেখার পাথ বলতে সই সমে আমাদের আমাদের আছে কলাপাতা, তাই কেটে কাগজের মতো size করে নিয়ে আমরা তাতেও home-stuck home-stucks কর~ করছি। আর সেগুলি bundle করে নিয়ে, নিয়ে যাচ্ছি যেতাম যাচ্ছি school এ master মশাই দেখে বুঝে আর আড়াআড়ি ভাবে একটা টানে তার ছিড়ে ফেরত ফিরত ফেরত দিয়ে আসছি। পড়ুয়াদের আমরা ফিরার পথে কোন পুকুরে তা ফেলে দিয়ে এসেছি, বাইরে ফেললে গরু খেয়ে নিলে অমঙ্গল। অক্ষরহীনকে লোকে বলে ওর কাছে অক্ষর অক্ষর হলো বোমাংশু, গরুকে অক্ষর খাওয়ানো পাপ। আমরা কালি তৈরী করতাম নিজেরাই, অবশ্য মা তিথি বিবিরা আহ একটু সাহায্য করেছিলেন, প্রাচীনেরা আহ বলেছে তিনি ত্রিফলা শিমুল ছালা । ছাগদুগ্ধে করি মেলা লৌহ প্রাচ্যে লোহার গাদি শিলে পত্র নারে না ছাড়ে মাটি। ফালো ছিল সহজ কালি তৈরী পদ্ধতি। বাড়ির রান্না হা~ হত কাঠর উনোনে, তাতে কড়াইয়ের, কড়াই বেশ কালি জমত। লাউ-পাতা দিয়ে তা ঘষে তুলে নিতাম আর একটা পাথরের বাটিতে রাখা জলে তা গুলে নিয়ে আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো-

মিশিয়ে সব ভালো করে মেশাবার পরে একটা খুন্তিয়ে গোড়ার দিকটা পুড়িয়ে নিতাম। লাল টকটকে করে সেই জলে ঢেলে কালি দোয়াদ মানে মাটির দোয়াদ বাঁশের কলম মাটির দোয়াদ ঘরে তৈরী কালি আর কলাপাতা বলতে গেলে তানিয়া আমাদের প্রথম প্রথম লেখালেখি শুরু হলো। এ ত এতো বছর পরে পর যখন সেই কলম হাতছাড়া হতে যাচ্ছে উপক্রম তখনই মনে কষ্ট হচ্ছে। ভাবি ভাবছি আচ্ছা আমি যদি যীশু খ্রিস্টের আগে জন~ জন্মাতাম, যদি ভারতে জন্ম না হয়ে আমার জন্ম হত প্রাচীন মিশরে, আমি যদি বাঙালি না হ~ হতাম প্রাচীন সুমেরীয় বা ফিলেসিয়ারের ফিলিসিয়ান-